এই খানে একটা খুব সুন্দর দৃশ দেখা যাচ্ছে ।

বাড়ির ওপরে একজন দাঁড়িয়ে রয়েছে ।

যার বাইরে একটি পোস্টার টাঙানো রয়েছে।

এখানে একটা দোকান রয়েছে।

কিছু বয়স্ক মানুষ পাশে দাঁড়িয়ে রয়ে--

এখানে এক অনেক গুলো গাড়ির চাকা রয়েছে।

এখানে একটি গাড়ি রয়েছে।

কিছু মানুষ জলে ডুবে আছে নৌকা চলছে।

ছবিতে একটি দোকান দেখানো হয়েছে ।

আর একটি আমুলের পোস্টার রয়েছে আর একটি রামদেব বাবার পোস্টার রয়েছে।